এবং তার নিচের দিকে লাইট রয়েছে এবং নিচে জল জমা রয়েছে এবং এটি সাধারণতঃ রাতের দৃশ্য এবং ফোয়ারাটির সামনে--

বেড রয়েছে। বেড এর মধ্যে নানা রকমের জিনিসপত্র রাখা রয়েছে এবং একদিকে --

একটা মনিটরের এর মতো কিছু রয়েছে এবং ওপর গুলিতে পাইপ লাইন এর মতো কিছু একটা রয়েছে এবং পর্দা রয়েছে জায়গা গুলির মধ্--